এখানে আমরা একটি কনস্ট্রাকশন সাইড দেখতে পেয়েছি মানে টিনের এখানে কিছু তৈরি হয় ।

যে কটা কালার -এর এম .আই. কোম্পানি -র বাইক আছে সে সে সে কটা কালার -এর কোম্পানি -র বাইক গুলো এখানে রাখা রয়েছে এবং ইত্যাদি বিভিন্ন রকমের জিনিসও রয়েছে এবং এখানে কিছু আঁ বাইক স্কুল -টিও বাইরে অন্য কোনো আদার্স কোম্পানি হতে পারে ।

আমরা একটি ক্যামেরা শোরুম কিংবা আদার্স কোনো শোরুম দেখতে পাচ্ছি যেখানে বাইরে তিন-- তিনটি কালো বাইক এবং একটি লাল বাইক রয়েছে এবং কিছু আহ সাইকেল দুটি সাইকেল রয়েছে এবং একটি লোক বসে রয়েছে।

এখানে একটা স্পোর্টসের দোকান হতে পারে আমরা একটা স্পোর্টসের দোকান দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম ব্যাট ট্যাট রাখা রয়েছে এখানে এস.এস.এ ব্যাট ইত্যাদি অনেক রকমের সাদা বল বল অনেক কিছু রাখা রয়েছে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি।